একটা গাড়ি বের করেছিল যারা মধ্যবিত্ত মানে যাদের গাড়ি কেনার শখ আছে বাট কিনতে পারেনা। তাদের জন্য ন্যানো গাড়ি সেই গাড়িটা প্রচুর।

বিয়ে বাড়ির আ গেট খুব সুন্দরভাবে সাজানো থাকে দেখতে খুবই ভালো লাগে। বিয়ে বাড়ির ভেতরের লাইটিং প্যান্ডেল সেটাও খুব সুন্দর ভাবে সাজায় তারা।